পশুর ডা-ডাক্তার খানা অর্থ্যাৎ পশু হসপিটালের চিত্র।

সুন্দর করে কাটা রয়েছে এবং লাগানো রয়েছে এবং একটি ব্যাক্তি সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে।

শহরের উঁচু উঁচু বিল্ডিং ও দেখতে পাচ্ছি আমরা।

হাঁটাচলা করতে পারো এবং তাদের --

সেইখানে বিবর্ণ দুধের সামগ্রি পাওয়া যায় ।

সেই জায়গাটি অনুভব করছে সম্ববত এইটি কোনো লেক বা ।

কোনো গার্ডেন -এর মধ্যকার অংশ।

তাও প্রচুর গাছ লাগানো রয়েছে।

এবং গার্ডেনের মাঝখান দিয়ে হাঁটাচলার জন্য একটি রাস্তা করা রয়েছে।

এবং সেইখানে চার্চের ফাদার দাঁড়িয়ে রয়েছে এবং আরো সাধারণ মানুষেরা দাঁড়িয়ে রয়েছে।

যত্ন করা গাছ লাগিয়ে মেইনটেইন করা রয়েছে ।

এই ছবিটিতে দেখতে পাচ্ছন যিশুখ্রিষ্টর জু মূর্তি। যিশুখ্রিষ্ট --

এই ছবিটিতে আমরা দেখতে পারছি একটি নদীর দৃশ্য।

একটি বুদ্ধ মূর্তির ছবি ।

হাতের কাজ করছি অর্থ্যাৎ ওয়ার্ক এডুকেশনের কাজ করছি।

সুন্দর একটি পরিবেশ দেখতে পারছি ।

কোনো বিয়ে হচ্ছে বা কোনো অনুষ্ঠান হচ্ছে সেই জন্য বিভিন্ন মানুষরা একত্রিত হয়েছে।

সেখান এ তাদের দরকারি টাকাপয়সা লেন দেন করছে এবং এটি একটি জনবহুল এরিয়া য় এ.টি.এম. -টি রয়েছে ।তাই সামনে দিকে একটি বড়ো রাস্তা ও গেছে ।

ফুটবল গ্রাউন্ড -এর দৃশ্য ফুটবল গ্রাউন্ড চারপাশে খুব বরাবর গাছপালা রয়েছে সংযোগ করে ।

অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে ঝর্নার মাধ্যমে --

টুরিস্ট প্লেস বা কোনো দার্শনিক স্থান এ পরিণত হয়েছে।

বাচ্চা দুটি একটি ইসস্টেশনারী অর্থাৎ বই এর দোকান--